ঠিক আছে, test করতে দিবে doctor আমাকে জিজ্ঞাসা করে অ্যাঁ তোমার budget কত ঠিক আছে. তো আমি বললাম sir

মানে যেটা প্রয়োজন সেটা অবশ্যই আপনি test করতে দিবেন আর বাদবাকি কীভাবে করব না করব সেটা তো আমার ব্যাপার আপনার তো দেখার ব্যাপার না.

তো তারপর রেগেই গেছে অ্যাঁ মানে আমি তাকে সম্মান দিয়ে কথা বলতেসি না সে সেটা বোঝাতে চাচ্ছে পরে আমি বললাম sir আপনার যত য~ যেটা যেটা দেওয়ার দরকার আপনি দিন, আমি পারলে করাবো না পারলে করাবো না.

দিল then তার কাছে আমি আর যাই নাই আমার মাকে নিয়ে আমি heart foundation এ গিয়েছিলাম ওখানে একজন ভালো professor কে দেখিয়েছি এবং আমার মার আর ring পরানোর লাগসে একটা অ্যাঁ heart এ

খুবই ব্যয়বহুল তাই না ? হ্যাঁ ব্যয়বহুল তো অবশ্যই. এবার যে ডাক্তারদের অবস্থা, ব্যয়বহুল তো আছেই plus যদি doctor এর ব্যবহার না ভালো হয় মানে doctor যদি kind না হন patient এর প্রতি patient এর স্বজনদের প্রতি সেটা তো আরো অনেক বেশি বাজে অবস্থা, তাই না? হ্যাঁ অবশ্যই তাদেরকে এরকম একটা ব্যবস্থা যাইতে পারে, তাই না?

না না, জী আমি বলতেসি হ্যাঁ স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের যে দুর্নীতি গুলা হচ্ছে এগুলো খুবই কেননা আমাদের যদি স্বাস্থ্য খেতে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে দেখা যায় যে

এরকম মানুষই সেখানে স্থান পাচ্ছে তো সেখানে তো দুর্নীতির অ্যাঁ সম্ভবনা থেকেই যায়, তাই না? তাই নয় কী? হ্যাঁ সেটাই তাই আর কি আমিও চাচ্ছি আসলে সরকার করতেসে , এগুলো করতেসে ঠিক আছে ভালো এর পাশাপাশি বোধ হয় ভালো হয়

হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি, যে স্বাস্থ্য ক্ষেত্রে মানুষের সুস্থ নাগরিক সুস্থ নাগরিক না গড়ে উঠলে তো দেশের কোন অস্তিত্ব থাকবে না, তাই না? হম হম সেটাই আর আমার মনে হয় সেই cancer এর কথা বললাম আমার মনে হয় খুব শীঘ্রই সরকারের অ্যাঁ উদ্যোগ নেওয়া উচিত অন্তত প্রতি বিভাগে যেন একটা cancer hospital থাকে সরকারি তাহলে উপকৃত হবে মানুষ আর দিন আনে, দিন খায় এমন মানুষও আমি দেখেছি

সবাই তাদেরকে সাহায্য করে সেই সাহায্যের টাকা দিয়ে আসলে তারা চিকিৎসা পায়, ঠিক আসে তো

টা একটু কাছে হয়, সবার হাতের নাগালে হয় তাহলে চিকিৎসা করাইতে তাদের একটু সুবিধা হবে, মানুষ একটু স্বস্তি পাবে, ভোগান্তি টা একটু কম হবে আমার মনে হয়. হ্যাঁ, হ্যাঁ

আচ্ছা ঠিক আছে ভাইয়া আজকে এ পর্যন্তই থাক, আর সুস্থ থাকবেন ভালো থাকবেন, okay

ছাড়ি পরেরবার যেটা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে

হ্যাঁ বল!

এই চলে যাচ্ছে গো তুমি কেমন আছ? এই আমার ও চলে যাচ্ছে, দিয়ে ভালো তো হ্যাঁ চলছে.

হ্যাঁ বাড়ির তো ভালো আছে তোমার বাড়িতে ভালো আছে বৌদি তারপর পুচকু টা সবাই ভালো আছে ? হ্যাঁ আমরা সবাই ভালো আছি তবে পুচকু টা ঠান্ডা জর এই সব লেগেই আছে হ্যাঁ এখন যা অ্যাঁ season change হচ্ছে হচ্ছে এই জন্য ই এমনি সেটাই গরম লাগছে বলে ধর sweater পরছে না অ্যাঁ হ্যাঁ গরম লাগছে sweater পড়লে আবার গরম লাগছে sweater না পড়লে আবার ঠান্ডা লাগছে সেটাই আমরা নইলে ধর কিছু হইছে না মরা মানে immunity power আছে বলে কিন্তু বাচ্চা তো হ্যাঁ এখন তো অনেক টা ছোট. ডাক্তার দেখিয়ে ছিলে ? হ্যাঁ ডাক্তার দেখিয়ে ছিলাম ডাক্তার ও সেই এক ই কথা বলল দেখো আবহাওয়া পরিবর্তন হচ্ছে এই সময় টা একটু হবে হ্যাঁ আর এখন কার ই তে বাচ্চাদের immunity নেই কিন্তু ই সব থাকে immunity power বাচ্চাদের থাকাই উচিত উচিত, কিন্তু এখন কি বলব আর কাউরে শরীররে আর immunity নেই যাকে বললেই

হ্যাঁ, সব জিনিস যদি আবার ভেজাল হইয়ে যাই খাবার দাবার সব জিনিস ই যদি ভেজাল হয় তালে তো রোগ আর ছাড়বে না বল ? সেটাই, দিয়ে বলোহঃ কাজ কর্ম কি কেমন কি চলছে শুনি এই চলছে আজকে ছুটি নিয়েছি অ্যাঁ কালকে অ্যাঁ বললো না দেড়ি করে এসছি রাতে অনেক দেড়ি তে ঘুমিইয়ে ছি তো উঠতে পারি নি দিয়ে আজকে বলেছি যে শরীর টা একটু খারাপ, দিয়ে ছুটি নিয়ে নিয়েছি কালকে তোমার কাজ কিরম চলছে আমার কাজ চলছে মোটা মুটি চলছে কারণ ধর যেটা তে কাজ করি জ~ সেটা তে একটু মানে time maintain করা টা মুস্কিল

সেটাই কারণ দেখো একটা উম company তে যদি কাজ করি তাহলে ওদের সময় মত চলতে হবে, ওদের কথা মত চলতে হবে তাইনা হ্যাঁ , এখন company তে যা একটু ভুল হলে যা তা কথা সোনায় কিছু মানে না সেটাই, কারণ, একটা ভুল হয়ে গেলে মনে হয় যেন আঁ কি এমন দোস করে ফেলেছি বুঝলে হ্যাঁ, তারপরে ছুটি দেয় না, ছুটি র জন্য সব না না করে আর নিজের একটা ব্যবসা থাকলে কি আজকে বন্ধ থাকলো আজকে ঘুরে আসি বা লোক রাখেও যাওয়া যায় সেটাই, তারপর ধরো income মানে আঁ income এর কথা যদি বলতে যাই তালে ব্যবসা তে কি তোমার কোনো দিন বেশি হবে কোনো দিন কম হবে বুঝলে

আর ধরো company তে কি fixed এব~ একদম হ্যাঁ, company তে fixed তুমি সেই আ মাসের শেসে ওই দশ থেকে পনেরো হাজার ই পাবা আর ব্যবসা তে হইতো কোনো মাসে আঁ পঞ্চাশ হলো কোনো মাসে হইতো কুড়ি উঠলো এরকম ও হয় সেটাই, তারপর একটা নিজের সাধীন ব্যাপার মানে কাউরী কথা শুনতে হবে না বা যখন তখন তুমি যেটা বললে বন্ধ ও থাকবে এআ কোনো ব্যাপার না তাই না হ্যাঁ , একদম টা কি ব্যবসা করবে ভাবছ ? সেটাই তো ভাবছি যে এখন তো আমাদের তো বাড়ি ধরো খুব একটা শহর না মানে এক কথায় বলতে গেলে গ্রাম এই সেখানে যে কি ব্যবসা করবো সেটাই ভেবে উঠতে পারছি না তা তোমার কাছে কি কোনো idea আছে ? গ্রাম এর তো বেশি ধরো অ্যাঁ চাষ বাস হয় আর poultry farm গুলো গ্রাম এর দিকে খোলা যায় হ্যাঁ তুমি একটা কথা উম ঠিকই বলছ যে poultry farm যেটা বললে, আমি দেখেছি আমরা পাশের গ্রামে প্রায় পনেরো থেকে চোদ্দ টা poultry farm পরপর আছে

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, মাছের চাষ. হ্যাঁ, মাছের চাষ, তাপরে poultry farm এগুলো বেশ চলে, আর মাছের চাষ তো ভালোই চলে কারণ মাছ চাষ করে ওগুলোকে বিক্রি করে আর মাছ তো মানুষে খায়ই সেটা, মানে এমন একটা চাষ করতে হবে যাতে মানুষের নিত্য প্রয়োজনের কাজে লাগে তালে মানে বিক্রি টা ভালো হবে হ্যাঁ, এবার দেখো সব জিনিসেরই season থাকে যেমন poultry এর season হচ্ছে তোমার বেশি বিয়েবাড়ি টিয়েবাড়ি, তখন একটু বেশিই লাভ হয়. হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছ, তো poultry এর ব্যবসাটা বেশ লাভজনক কারণ শুনেছি লোকের মুখে কারণ নিজে তো খুলিনি এখনো. বুঝলে?

সেটাই কারণ একটা মাছের দাম দেখো কেন, একটা মাছ কিনতে গেলে এক কেজি মাছের দাম প্রায় দুশো টাকা পরে যাবে. হ্যাঁ আবার ওটাকে আনো, ওটাকে কাটো, ওটাকে বাছো এত time ও যায় না. সেটাই, আর এক কেজি মাছে ক~ মানে কয়জন খাবে, এক কেজি মাছে আমি দশ জন হবে হয়তো, খুব বেশি হলে.

দে এক কেজি poultry তে দেখবি অ~ অনেকটা হয়ে যায়. মানে chicken যেটা বলছি. হ্যাঁ ওটা রেখে দেয়াও যায়, তো তুমি poultry এর ব্যবসাটা করতে পারো, ওটা একটু বেশি ভালো হবে অ্যাঁ তা ওটা আরকি ওটা কি company থেকে directly আমাকে দেবে বাচ্চা বা ওষুধপাতি যেসবগুলো লাগে, না আমাকে নিজে কিনতে হয় ওগুলো, জানো কিছু? আমি যতদূর জানি যে তোমাকে আগে একটা জায়গা ঠিক করতে হবে যেখানে লোকালয়ে থাকবে না, ফাঁকা type এর থাকবে. কিন্তু ফাঁকা type এর থাকলেও তোমাকে একটা লোক রাখতে হবে রাতে থাকার জন্য কারণ বুঝছোই, এখন দেখবে যে ফাঁকা, ঢুকে হয়তো বার করে নিয়ে চলে গেল তুমি বুঝতেও পারবা না. কত আর গুনে গুনে রাখবা? অমন করে গুনে গুনে রাখা হয়? সেটাই, তুমি কথাটা ঠিক বলছো. একটা লোক তালে সব সময় রাখতে হবে, তাই না? সব সময় না রাখলেও দিনে হয়তো তুমি থাকলে রাতে হয়তো সে থাকলো, এরকম করে থাকতে হবে. মানে যে তুমি হয়তো রাতে থাকলে কাকু হয়তো সকালে থাকতো, থাকলো. সেটাই মানে poultry farm সম্বন্ধে তালে আমাকে একটু জানতে হবে, আর আমি একটু কিছু কিছু জানি যে ধরো poultry farm যদি করি আমি মানে মানে যে poultry রাখার যে জায়গা ওটা আমাকে করতে হবে নিজে. হ্যাঁ, ওটা মনে হয় তোমাকেই করতে হবে.

হ্যাঁ, প্রথমে তোমাকেই সা~ setup টা করতে হবে, যেমন জায়গাটা কিনতে হবে ও মানে লোকালয় থেকে একটু দূরে, তোমার তো জায়গা আছে নিশ্চয়ই এমনি মাঠের দিকে. হ্যাঁ, এমনি মাঠের দিকে আছে তারপর আমিও একটা ভাবছি যে একটা দোকান করবো বুঝলে মানে আমাদের যে জায়গাটা আছে একটু মাঠের দিকে, বুঝলে?

তা দোকানটা করব ভাবছি কারণ এই ধরো আমাদের যখন বিকেল হয় মানে একটা নদী আছে আমাদের পাশেই, দ্বারকা নদী.

ওখানে বিকেল বেলায় প্রচুর লোক যাতায়াত করে, plus ধরো নদী পাড়ে যে গ্রামগুলো আছে সেগুলো ধরো আমাদের এই যে রাস্তা থাকে নদী বলছি যেটা মানে জায়গা আছে

সেটা দিয়ে যাতায়াত করে, বুঝলে? আচ্ছা. তা তোমার কি মনে হয় এটা ব্যবসা করলে চলবে, না? হ্যাঁ যেহেতু তুমি বলছো যে এর বিকালের দিকে লোক ওইদিকে যায়, তো তুমি যেকোনো কারো সাথে করতে পারো. কি দোকান খুলবা ভাবছো? দেখো প্রথমেই তো আমি বড়সড়ো কিছু করতে চাই না কারণ ওখানে আমি poultry farm যেটা বললে, ওটা করব, কিন্তু ওটা করব তার আগে আমি একটা ছোটখাটো ব্যবসা করলে কি বলতো মানে কিছু টাকাও উপার্জন হবে ওখান থেকে. যেমন ধরো চা, তারপর উম জল ঠান্ডা, এ যেগুলো তো প্রয়োজনে মানুষের কাজে লাগে ধরো, সেইগুলো, সেই জিনিসগুলো.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 চা. আর চা তো মানুষের বিকেলে খাইনি আর ওরকম নদীর ধারে, ওরকম যদি চা পাওয়া যায়, তাহলে তো আর কিছু বলারই না. সেটাই মানে একটা খোলামেলা জায়গা ধরো, তারপর তো আমি যে জায়গাটা দোকানটা করব ধরো বেশ সাজিয়ে গু~ আঁ একদম, চারিপাশে ফুল গাছ থাকবে, একটা বেশ ভালো জায়গা করব. হ্যাঁ যেন তোমার লোকের দোকান দেখেই যেন আসতে ইচ্ছা করে যে এত সুন্দর ছা~ সা~ সাজিয়েছে, ছোট হোক কিন্তু যেন সুন্দর লাগে. সেটাই, কারণ আমি পাকা করবো না, কারণ উম পাকা বাড়িতে সবাই বসবাস করে এখন, প্রাই মানুষ. হ্যাঁ মাটির করেও খুব সুন্দর করে সাজানো যায় জানো তো. মাটির করেই করব মানে মাটিটা~ মাটির করবো কারণ গ্রামের~ একেবারে পুরোটা যেন গ্রাম গ্রাম লাগে ভাব, বুঝলে? হ্যাঁ, একটা গ্রাম্য গ্রাম্য আ পরিবেশ, বিকেলে যেমন গ্রামের বেলায় সবাই চা খেতে বসে পুকুর পাড়ে বা যাদের বাড়ি থাকে পুকুরে আশেপাশেতারা যেরকম বসে, ওরকম করে করতে পারো, খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে.

প্রচুর লোক আসে, সে ই steamer এর মতন করা আছে আমাদের নৌকাটা.

হম হ্যাঁ, ওটা ভালো হবে, অ্যাঁ আস্তে আস্তে শুরু করো. সেটা, আস্তে আস্তে মানে ব্যবসা শুরু করতে হবে ছোট দিয়ে, তারপর বড় হব আস্তে আস্তে, তাই না? ওই দোকানটা দেখে ও একটু দূরে গিয়ে আ তোমার poultry farm টা করলা. সেটাই তাহলে যদি কোনো কারণে poultry farm এ লাভ হলো না, সেখান~ দোকান থেকে ওইটা আমার make up টা হয়ে যাবে, তাহলে অ্যাঁ বুঝতে পারবো না মানে loss এর ব্যাপারটা. হ্যাঁ এবার দেখো তুমি ধরো দোকান করলে তারপরে একটু কিছুটা গিয়ে poultry farm করলে, সকালে কাকু থাকলো দোকানও দেখলো আবার poultry farm ও দেখল, রাতে তুমি থাকলে, দোকানটা চালালে তারপরে গিয়ে খেয়ে দেয়ে, এসে দোকানেই থাকতে পারবে তুমি

হ্যাঁ আর কারণ যে দোকানটা করব ভাবছি, ওগুলো আস্তে আস্তে বাড়ি হয়ে যাবে, তখন আমি মনে করলে ওখানে একটা বাড়ি করে ওখানেও থাকা হবে plus আমার ব্যবসাটা শুরু হয়ে যাবে, তাই না? হ্যাঁ একটা ছোট করে নিলে, তোমরা তো ওখানে আর থাকতে যাচ্ছ না, এমনি একটা ছোট room করে নিলে থাকার মতন রাতে, থেকে গেলে. সেটাই, তারপর ধরো আর একটা ভবিষ্যৎ plan আছে যে আমি কীটনাশক বা সারের দোকান করব, বুঝলে? তাহলে তো খুবই ভালো হয়. কারণ দেখো আমাগে যে জায়গাটা পুরো মাঠের দিকে, তাহলে যদি কি~ চাষী ভাইরা যদি আমাদের কাছে পায়, মাঠের কাছে তাহলে ওরা তো আর বাজারে গিয়ে বয়ে আনবে না.

হ্যাঁ ধরো কোন কিছু লাগবে, আমাকে হাতের কাছেই পেয়ে যাচ্ছে plus যদি আমি আর একটা বাব~ মানে উম ভালো ব্যবস্থা স~ করব সেটা হলো একটু যে, কি বলবো supply দেওয়ার সেই কাজটা করব, ধরো একটা আমি ছেলে রেখে দেবো, বলবো ওখানে দিয়াই জিনিসটা. হ্যাঁ যেটা delivery করার হ্যাঁ যদি সবাই delivery সুবিধা পাই আরো ভালো সেটাই কারণ দেখো এক বস্তা যদি জুরা নিতে আসে কেউ সে তো একটা টোটো করে নিয়া~ টোটো করে যদি নিয়ে যায় তার একটা costing পরে যাচ্ছে হ্যাঁ পরে যাচ্ছে সেখানে

হ্যাঁ হ্যাঁ একদম একদম মানে যেটা করতে হবে সেটা unique করতে হবে তাহলে ধর বেব্সাটা মা~ মানে আমার মনে হয় সেটা একদম আর প্রথমেই লাব দেখলে হবে না, মানে প্রথমে একটু হলেও loss টা করতে হবে

একদম প্রথমে ধর ওর কোনো জায়গায় একটা জিনিস যেটা এগলো টাকায় বিক্রি করছে সেটা তোমাকে ঐটা হয়তো দস টাকা বা ন টাকায় বিক্রি করতে হবে তবেই তো তোমার কাছে আসবে

তো সে সন্ধে বেলায় বসে আড্ডা এসব তো প্রচুর কিছু হয় ধর সেই জন্য ধরো আরো মানে একটা বড় মত চালার মতো করতে তো হবে তাহলে সব ওখানে লোকজন এসে বসবে হ্যাঁ সবাই বুঝতে পারবে আর তবে যে আমি যে কীটনাশকের যে ব্যাপারটা বলছিলাম ওটা কি তোমার কিছু জানা আছে বা retail বা কিছু ধর distributer যে, মে জিনিস পত্র নেব তার কাছ থেকে কীটনাশকের জিনিসপত্র তুমি এখানেও পেয়ে যেতে পারো এখানে একটা আছে ওই দত্তদের দেখেছি আমি এ ব্যাপারে ঠিক না আমি বলতে পারব না কারণ আমি কীটনাশক ব্যাপারে আমি অতটা জানিও না অতটা বুঝতেও পারি না ও মানে আমি একটা শুনেছিলাম আমাদের একটা ম্যাম আছে, মানে আমি যেখানে জব করি ধরো হম

তাও বলছিল নাকি, মানে কীটনাশক দোকান খোলার আগে একটা license নিতে হবে সরকার থেকে হ্যাঁ এবার তুমি যদি poultry farm ও করতে চাও তোমাকে মনেহয় license নিতে হবে উম poultry farm টা license নিতে হবে না সেটা আমি যা~ আ সুনলাম যে ওটা এমন ই করা যাবে, কিন্তু যে এর বেপারটা সেটা license নিতেই হবে বলছে হ্যাঁ হয়ত license নিতে হবে কারণ কীটনাশক এ তো উব উম mainly তো বেপারটা poison না বিশ, এবার কার কি হয়ে যাবে না হয়ে যাবে বিনা license এ তো তুমি বিশটা রাখতে পারবে না সেটাই. তার জন্যই madam বলছিল একটা কি একটা course করতে হয়েছে agriculture নিয়ে ধর ও course ও করতে হয় নাকি একটা ? অ হ্যাঁ কি বলছ? course ও করতে হয়? হ্যাঁ মানে license টা নেওয়ার জন্য course করতে হয় তা সেটা একবার জেনে নিতে হবে madam এর সথে দেখা হলে আমি জিগ্গেস করে নব যে madam ওই , যে course টা করতে বলছিলাম ওটা কি college থেকে হবে না এমনি open থেকে বা কিছু যাইহোক দা ~ বেবস্থা তো কিছু আছে অবশ্যই হম সে তো থাকবেই সেটাই আর কীটনাশক যেহেতু তুমি বললে যে ওটা বিষ, সেহেতু যাকে তাকে তো দোকান খুলতে দেবেনা কারণ একটা মানে risk এর ও বেপার আছে হ্যাঁ একটা risk এর বেপার আছে কত জন কীটনাশক খেয়ে মারা যায়, মানে রাগ হলো খেয়ে নিল মরে গেলো, তখন পুরো দেয়টা আসবে তোমার ওপর তুমি বিনা license এ বিক্রি করছ বা license থাকলে কি হবে যে আমার কাছে license আছে সেটাই, একটা কথাটা ঠিক ই বলেছ কারণ license ছাড়া এসব দোকান করা যাবে না তাহলে একদম ই যাবে না license করা এসব দোকান, license ছাড়া এসব দোকান করা, যেমন তোমার অষুধের দোকানে license লাগে হ্যাঁ অষুধের দোকান এ যেটা বললে হ্যাঁ pharmacy course করতে হবে তাবেই মানে license টা পাওয়া যাবে তাই না? হ্যাঁ pharmacy course করতে হবে তারপরে license হবে কিন্তু এখন কি বলত license বানাতে গেলে না অনেক টাকা লাগছে

আমাদের দেশে এমন অবস্থা হয়ে গেছে যা কিছু করতে চাই সেখানেই ঘুষ হমম licence করতে অনেক টাকা লাগছে, এটা একটা খারাপ. কেউ মানুষ তো তাহলে তো মানুষের উম যদি অতো টাকাই দেয় তাহলে তার ব্যবসা করার কি দরকার. তার কাছে তো টাকা আছেই. ওর কাছে টাকা নেই বলেই তো ও ব্যবসাটা শুরু করবে ভেবেছে না? সেটাই. কারণ ধরো একটা licence করতে যদি লাখ লাখ টাকা খরচা হয়ে যায় তাহলে ব্যবসাতে কি লাগাবো? হমম তাহলে আর ব্যবসা করেই বা কি আমার কাছে যেহেতু লাখ টাকা আছে. কি করবে ব্যবসা করে? পরে করবে. এগুলো ভাবতে হবে প~ কিন্তু এখন মনে হয় loan পাওয়া যায় ব্যবসার জন্য. দেখো ব্যবসার জন্য যদি ব্যবসা loan দিয়ে না শুরু করে better ধরো ব্যবসা কোনো কারণে তোমার ছ মাস মতো চললো না, মানে ধরো ধিমেই চলছে. টুকটাক চলছে. তাহলে তখন কি করবে? তাও একটা ব্যাপার আছে যে তখন loan টা কি করে শোধ করবে? সেটাই. কিন্তু তো loan বা bank এর সে recovery agent টা সেটা তো বুঝবে না. ওরা মাস যাবে EMI বুঝে নেবে. হ্যাঁ, সে তুমি কিভাবে দেবে তোমার ব্যবসার loss চলছে, না ভালো চলছে সেটা দেখবে না. ওদের EMI নিয়ে কাজ.